ওটা ওটার মধ্যে Facebook এ যেমন হচ্ছে আমরা friend বানাই, আর instagram এ হচ্ছে কী বলতো? তুই follow করবি যে তুই আমাকে follow করছিস, ভাব তুই আমাকে follow করলি, তালে আমি য~ যা পো~ ছবি, মানে আমরা যেমন Facebook এ হয় তো তুই আমাকে friend request পাঠালি, আমি যদি ওটা এক~ accept করি তাহলে তুই আর আমি বন্ধু হলাম but Instagram এ তা না। instagram এ তুই আমাকে follow করলি মানে তুই আমাকে দেখতে পাবি, আর আমি যদি তোকে ফ~ তুই তুই আমাকে যদি follow করিস তাহলে আমার একটা following বাড়লো, মানে আমাকে কেও একজন followers বাড়ছে ফল~

আমি অ্যাঁ, আমি যদি তোকে follow করি আমি তো কোনো কিছু করছি না, আমি just তোকে ই করে যাচ্ছি।

সম্পর্কে দেখতে পারবি, সবকিছু দেখতে পারবি, আমি যা post করছি

কিন্তু আমি যদি তোকে follow back করি তালে আমরা দুজনে বন্ধু হোলাম, মানে আমিও তোকে follow করছি তুই ও আমাকে follow করছিস।

করছি না, আমি reel তো কিছু করছি না, তা আমি follow কী হলাম? follow, follow করতে হয়, যাতে তুই আমার ছবি-টবি দেখতে পারিস, followers বাড়ে, আর যারা যারা মানে খুব popular তাদের follow followers টা বেশি

add friend করে তোর যা যা post গুলো সেগুলো,

আমার Facebook এও তো তোর ইসে তে আমার নাম দিয়ে, তোর ও যাবে add friend, তুই add friend করলি কিন্তু আমি তো already কিছু post করিনা।

basically এখন Whatsapp এ Whatsapp টাও খুব ভালো, Whatsapp ও ভালো, এখন Whatsapp এও তো মানুষ, তবে Whatsapp এ একটা জিনিষ কী হয় বলতো, Whatsapp টা খুব, মানে খুব বেশি মানুষের কাছে popular। আমার তো Whatsapp খুব ভালো লাগে। Whatsapp টা খারাপ লাগে না, status দেখি। হ্যাঁ, এখন তো status ফেটাস এই সবাই সবাই বুঝে যায়, Facebook আর দেখতে হয়না। আগে মানুষ কোথাও ঘুরতে গেলে সেটা Facebook এ post করতো তারপর বুঝতে পারতাম, এখন আর স্টেট~ What'sapp এ status দেখলেই বোঝা যায় যে তুমি কোথায় গেছো বা কিছু, এখন regular ই সবাই status দেই। আমাকে একজন ডাকছে ঠিক আছে, ঠিক আছে?

তুই শোন আমার কথা শোন, এতদিন পর phone করলাম, এখনই রেখে দিচ্ছিস? কেউ ডাকছে, একজন আসছে, এসছে তো, একটু

আমার কথা শোন আমার কথা শোন, তুই একটা কাজ কর, তুই একটা জিনিসে যে~ যেই জন্য phone করলাম তুই তো সেটা জিজ্ঞাসা করলি না, তার আগে তুই phone রেখে দিচ্ছিস বলছিস, তোকে আমি একটা কারণের জন্য phone করেছি, সেটা শুনবি?

সেইটার জন্য তোকে phone করেছি, বলছি যে অনেক social media র কথা হল, last কথা তোর তোকে যেহেতু ডাকছে তুই just দু minute শুনে নে আমার কথাটা, তুই তো আমাকে বলেছিলি, যে ওই একটা loan এর ব্যাপারে, মনে পড়ছে? loan এর ব্যাপারে বলেছিলি না? hello! হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। hello! হ্যাঁ বলছি তুই আমাকে হো~ loan এর loan এর ব্যাপারে বলেছিলি না?

আমি সেটা আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে?

আমি দেখি সময় তো এইটুক আলোচনা করি, দেখি আমাদের ইয়ে টা, খুব urgently দরকার না, কদিন পরে হলেও হবে।

রানা কী করছ? এই দেখ বসে আছি ভাই. তুই কি করছিস? আমিও দেখ বসে আছি. খেলাম একটু আগে. তুই খেয়েছিস? না খেয়েনি. তোকে এত তাড়াতাড়ি কেন খেয়ে আজকে তুই? ভাইল লাগে না. শরীর ভাল লাগে না. কেমন লাগছে ম্যাচ ম্যাচ করছে. তার লগে খেয়ে নিলাম. ওরা তাই এত তাড়াতাড়ি ঘুমাবি টা ঠিকই আছে শরীর খারাপ করছে বলছে তখন ঘুমিয়ে যাবে তা এ কাকু কাকিমা কেমন আছে? হ্যা রে, ভালো আছে. তোরা বাবা মা কেমন আছে?

ধান চাষ করতে হচ্ছে চাষবাস করতে হচ্ছে ও একাই দেখতে হচ্ছে আমিও দেখতে পাচ্ছি না কারণ আমার সেই তোকে তো বলে আসলাম যে সেই সাপে কামড়ে দেওয়া ছিল ওহাই এখনো তোর ঘা ও আছে পাতে. দেখতে পাচ্ছি না. বুঝলি? হম তাইতো রে দেখিস আবার ভালো বলি তো. মানে এখন শরীর খারাপ হলে ভালো হতে চায় না. বুঝলি রে? হ্যাঁ ঠিক বলেছি. আর এখনকার সময়টা তো খারাপ. তখনই ঠান্ডা পরছে. আবার তখনই গরম পরছে. কেমন বল এখনকার দিন গেল লা. ওই মানে খারাপ হয়ে গেছে এটা কি বলবো মানে আজকে সকালে তো ঠান্ডা লাগছিল হম ঘর থেকে বের হয়নি মানে চাষে যায়নি আমি আমি হম বাবা গিয়েছিল. আমি মানে বাইর দিন বেরোলাম বিকেল দিকে যে হালকা হালকা মেয়া গুঠলো. আমি তো বাড়ি এলাম তো ঠান্ডা লাগতে লেগেছে জানিস. হ আমার সে তাই বুঝলি তো. যাতাহ ঠান্ডা লাগছে কিন্তু ওই সন্ধ্যার দিক করে. তা বন্ধু গুলা ডাকছিল মাঠে. তা জালাম না. তু যাবি না কোথাও সন্ধ্যের দিকে? কোথায় যাবো? উই আমাকে ডাকে না কেউ. আমাকে ভাইল লাগে না যেতে এমনিতে. বুঝলি তো. হ্যা এমনিতে তো আমাদের জীবন ভাল লাগে না. মানে হ্যাঁ এ তো ছুরি কিনা ধোঁকা চাষ বাস. এদিকে আবার কিছু mobile এর দোকানটা খুলবো ভাবছি তা. তো হয় না খোলা. তা কি করবো বলতে দেখিনি? তাইতো ওসব হবে আস্তে আস্তে বুঝলি তো. অতো তাড়াহুড়ো করলে হবে. হবে আর অতোখান তো মেয়ে মেয়ে করছি অত করলে হবে মেয়ে মেয়ে বিয়া তো হবে একদিন. না রে ভাই এখন কোনো বিশ্বাস করা ঠিক নয় বুঝলি. মেয়েও আসবে ভাগ্যে তা তো বলতে পারছি না তাহলে আমি ভুল এখন সব মেয়েগুলা এরকম.

হম তা~ তুই দেখ কেনে সেই ছোরাগুলা তো ইয়া কেওর এর সাথে না কেওর এর সাথে থাকবে. তুই যেমন ছিলি. সেরকম তো ওরাও থাকবে রোয়াদ ধরলে তো হবে না বুঝলি তো. তা টিক বলেছিস কিন্তু এবার তাও একটু খারাপ লাগে মানে ধর যে সারা বছর একটু কাজ করি ইয়ে করি চাষবাস করি একটু income করি যে একটা ভালো বৌয়ের মুখটা দেখবো.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 ভাবলো তোর বাবা বলবে না দে লে তার লগে বৌ এনেছি তার লগে ভাবিও না বুঝলি তো আমিও ভাবিও না. হ ঠিকই বলেছি. আর আমাদের ভাগ্য টুকু এমনিতেও খুব একটা ভালো নয় এমনি থেকে গরিব পরিবার থেকেই জন্ম. আবার এদিকে চাষবাস সবকিছু. আর কষ্টর তো কোন কাড়াল না. একবার বাপের জ্বর একবার মা রে শরীর খারাপ, একবার আমারে এই এরকম ওষুধ পানি কিনতে চলে গেলো যে সংসার এ খানেক লাগাবো. আমি জানাবো তা হয় না. হম তাই তো রে ওয়ে হবে বুঝলি তো অত ধরলে হবে না. নিয়ে তোর ওই গেছিলি তোর ওই কাকীর বাড়ি না কোথায় যাবি বলছিলি কবে তো গেলছিলি? হ গেলছিলাম তো. সেই বুললাম না তোকে সেই কাকুর সেই accident হয়ে গেছিল. সেই আইসছিল cycle এ করে কোন একটা motorcycle ওয়ালা মেরে দেওয়া ছিল নিয়ে, গিয়েছিলাম. তা পা টা বুঝলে ফুলি আছে. একবারে ব্যাঙ ফুল এখন আছে. তা লাগবে লাল পা টায় লেগেছে, জমি টমি আর যাইতে পারে না, চাষবাস করতে পারে না.

আমাদের কোনো ব্যাটা নাই. একতাই দিদি কি করবো? এই বলছে জানি.

লোকটোর হয়তো দোষ ছিল না. তোর কাকারই দোষ ছিল হবে. বুঝলি তো. না রে কাকা cycle এ ছিল বললাম যে তোকে লোক টো motorcycle এ আসছিল. কাকা cycle জোরে চালায় না. কাকা আসতেই চালায়. বুঝলি. তাই তো. নিয়ে তোর ওই কাকাই ভাইতে~ তো ভাইটু ওই কাকাটোই তো সেই ওর ব্যাটা নাকি তোর সেই কে মানে অ্যাঁ ইয়ে কি বলে না সে হাত কাজ করে না. ওই ওই কাকাটার বেটার তো. ওই কাকাটা তো? ওই কাকা টা নয়. ওই কাকা টো তো ব্যাটা আছে. এই কাকাটার ব্যাটা নয়. একটাই বেটি না. ওই কাকাটো.

চাষ বাস করছে ওয়াই করছে আর এ তো ছোট কাকা ছোট কাকার একটাই বিটি ব্যাটা ট্যাটা নাই তার লেগে আরো কানছিল বুঝলি. তাই তোরে তাহলে তো ঠিক হয়নি বল অনেক টাকা তো খরচা হয়ে যাবে মনে হয়. হ. আমার কাছে ধার চাচ্ছিল. তাহলে আর আমি তো mobile এর একটা দোকান খুলবো ভাবছি. তা তোকে তো সেদিন ধার চাইলাম. এবার আমি কি করে ওদেরকে দিবো বল, তাই না? তাইতো নিয়ে তুই দিয়াছিলি কি না দিসনি anty দেখো এখন তো পারবনা দিতে mobile এর দোকান খুলবো ভাবছি তা আমিও একটু ধার লিব বলে আছি. তা কি ক দিবো তা কিছু মনে করিও না. যদি পারিও তাহলে দিব আর উম যদি খুবই টাকার দরকার হয় তাহলে বলিও. তাহলে জমি টমি বেচে দিতে হবে. নাহলে জমি বন্ধক দিয়ে দিতে হবে বইলা রাখুম. মুখেও আমি বড় করে বললাম নাকি. তাইতো মানে তু তাহলে ওয়ও তো করতে পারতে তু যে টাকা জমাইছিস ওয়াহ না হলে দিতি এখন কি হতো গা কি বলিস. হতো কিন্তু তা ঠিক বলেছি তো এখন মানে মানুষ টা তো আগে কখন কি হয়েন যাবে . এটো না হলে পরে করা হবে mobile এর দোকানটা. আমার কাছে তো বেশি নাই. ওয়াহ তো তোকে বলছি. দিলে তো তোর হত.

হম তো. এখন দেব দেখি দু তিন হা~ দু তিন হাজার টাকার মত ধর জমা আছে. এখন ওয়াই দিতে হবে. এবার দিয়া তো লয়. এখন কবে মিটাবে কি মিটাবে না. না আদৌ কি মেটাতে পারবে. তো খুবই মানে সমস্যা. তা কি করবো? তাইতো পাইলে দিবি বুঝলি তো. এবার লোকটা তো ধর কিছু হয়েন গেলে তখন তোদের ঝামেলা, এবার দেখবি ভালো মন্দ বুঝবি বুঝলি?

মানে তোর কিছু হয়েন গেলে তখন বিয়াহ টিয়াহ কি করে দিবে. একটা বেটি কাকি কি করে থাকবে. না দিব বল লয় দিয়াই ঠিক তাহলে. কি বলছি? হ. আমিও তো তাই বলছি. দিবি ওয়াও. কিছু কম করেও দিবি বুঝলি তো. টাকা না হলে কতি পাবি. কতি পাবি ওরা. তাই লয়?

না রে জেনি. ভাবলাম যাবো. তাই তো তোর সেই উম cycle টা তো এমন হয়েন গেলো. মানে ঠিক করতে দিয়েছি জানিস. ও তাও ভাগ্য ভালো মমতার cycle টাও দিয়ালো বলি বল. তখন ভাগ্য ভালো পড়তাম আমরা নইলে cycle টাও পেতাম না. তাও cycle টাও চালাইছিলাম, দাঁড়তে পারছি লয়? হ এখন দেখি বাবাকে একদিন বললাম যে বাবা গাড়ি টা নাহলে কিন্ দাও বনে তা, বাবা বলছে যে পরে দিবো এখন টাকা পয়সা নাই জোর করে তো কিছু বুঝতে পারি না বুঝলি. তো এখন গাড়ি কিনতে লিবি কত~ তোর এখনো গাড়ির তো কোনো ইয়ে নাই. আর এই জমি টমি চাষ করছিস যদি না যদি শহরের দিকে যদি কিছু করতি তাহলে ঠিক ছিল যে না একটু গাড়ি তো বাপের টাকা কেন ফুটাইবি? টাকা তো জমাই থুইতে বল. তোর বোনের বিয়াহ দিবি. জেঠু পর্যন্ত আছে. হ তো তাইলেই তো আমি তো কিছু বললাম না. নাহলে তো জোর করতাম. যে একটা কিন দাও কেন তা কবে থেকে সে cycle চালাচ্ছি ছোট থেকে. হম তাতে আবার মমতার cycle টাও চালাচ্ছি. আগে তো একটা খতখটাইলা টিন দিয়েছিলা. ওই বলব ভাবলাম নিয়ে আবার ভাবলাম না থাক তাহলে. বোন তার বিয়াহ দেওয়া হবে. কি বলিস?

হ আমরা তো তোর কি বলতো আমরা তো নিজের ভাবিও না. বহিন গুলা কে মা দের কথাগুলা আমি ভাবি আমরা ছেলেরা ভাবে না. ছেলেরা একটু বউ পেয়ে লিবে. বিয়াহ করে লিবে. অমনি অমনি চল যাবে, কিছু করে লিবে, চাষবাস করে লিবে. এবার রাজমিস্ত্রি, মুনিশ, টুনিশ চলে যাবে. তাহলেই তো হন যাবে. ছেলেরা তো আমরা ভাবে না. এবার ভাবি. ধর মেয়েছেলে দের লইগ্যা. বুঝলি? হ ঠিক বল~ তা ঠিক বল. শুনলাম কি বলছি তোর কাথা~ কথা কেটে কেটে আসছে. একটু tower দিকে আই কেনে রে. তোকে তো সেদিন বললাম যে সমস্যা হচ্ছে কি বলব. Tower এর সমস্যা হচ্ছে. তাইতো কিন্তু কি শুনতে না পেলে এবার উত্তর তো দিতে পারবো না বুঝলি. হ তা বলছিলাম যে সেই কার বিয়াহ ছিল শুনলাম যে তা কেমন মজা করলি? হ আমি তো আমাদের পাড়াতে এইখানেই বিয়াহ হচ্ছিল. এ সেই Home theatre মন theatre লাগাইছে ধর ছোটখাটো.

নিয়ে আই তোর একসাথে বসিয সব ভোজ টোজ খেলাম বুঝলি.

খেলে আমি কিন্তু কি বলতো, ডালে ওটা নুন ছিল না জানিস. আমি বুললাম. তা বলছে হম দেখো আমি দিয়েছি নুনে . তা ধর আমি নুন তো খেয়ে, এটার নুন ছিল না বললাম তো তাছাড়া ভালোই হয়েছিল. তোর মাংস তো ভালোই করেছিল বুঝলি? তা আমাদের থেকে তো বড় লোকটাকে বিরিয়ানি করতে পারেনি. কেমন তারা?

করেনি বলছে আরও. ওই যেমন তেমন করে সেরে দিয়ে গেছে. উম তা ঠিক বলেছে. তদের কার লোক গুলা তো খুব সুবিধার লয়. মানে সাপ টপ যদি একট~ ফেলে দিবে বুঝলি. ঠিকই করেছে. ওই আয়. আমিও বললাম রাগে. হম ওরা যখন বুলেছে আমাদের পাড়ার লেগে. আমিও বললাম আমারো বহিন আছে বিয়াহ দিবো. তখন দেখবে তোমাদের থেকে ভালো করবো. হম ওই বন্ধুদের সামনে ওই বুললাম. নিয়ে ওই বন্ধুরাও বলছে যে বেওয়া বলিস না. কারা করেছে ওয়াই জানে. বুঝলি তো. তো কি বলবো? হ তা ঠিক. তা কিছু নিয়ে যাচ্ছিলি?. না কিছু না নিয়ে যাইছিলি খেতে? কিছু নিয়ে গেছিলাম বলতে. কি বলতো. না ওইখানকারই খেতে ফেতে দিয়ে ছিল. খেয়া ছিলাম বুঝলি. হ তা ওই ছুরির কাছে কিছু দিসনি ওই~ ওয়াও যার বিয়াহ ছিল. তাকে কিছু দিস নি? দিয়াছি, আমি দিইনি বাবা দিয়ছে ও আছে আমাদের বাড়তে সেই তুলিয়ছিল বালতি তো সে packing করা ছিল যে বালতি তো দিনালছে বুঝলি. তা আমাদেরও সেদিনকে একজনের বিয়াহ ছিল তো এবার মানে নিজেরাই তোদের কিছু কিনতে পারি না নিশ্চয়ই আমার বাপের বিয়াহ তে অনেক জনা দিয়া ছিল মেলায় কিছু এবং ওইখান থেকে দিতে হলো জানিস কিনিনি. ও তা তোর বাপের বিয়ার ঐগুলো আছে এখনো?

বেকার জং ধরে যাবে ঠিকই করে আছে বল কি বলিস? হ হ ওয়াও কি করবি তা. টাকা পয়সা বেকার লোককে দিলে লাভ নাই. ওরা ভালন খাওয়াতে পারে না আমাদের দরকার কি অত ভালো দিয়ার বুঝলি. হ ও পাড়ার লোকগুলা অমনি. ওকে খাইয়েন কোন লাভ নাই বুঝলি. ওরা কোন কাজে আসবে না কিছুতে আসবেন না. একদম ডাল ভাত খাওয়ান দিলেই যথেষ্ট. কি বলিস? শুনলাম নাকি তোর সেই ইয়ে গাড়ি লিবার অনেক শখ আছে. তো তার লগে দোকান খুলছিস ভালো income করি, তারপর গাড়ি লিবি হায়রে তোর নাকি জীবনে অনেক শখ আছে শুনলাম. হ তো কে আর থাকে না বল তুই তো তোর বাপকে বলেছি গাড়ি কিনে দাও এবার আমি তো সেরকম বলতে পারি না বাপকে যে বাপ একটু গাড়ি লিবো. আমাকে আর নিজে থেকে এখন নিতে হবে. আর আমরা তো অনেকদিন থেকেই স্বপ্ন গাড়ি লিবার. হম তো আমাকে সব ছেলেপুলা আপনারা দেখিয়ে চালায়. তা মন হয় চালাতে যাতা কেও চাহেনা ভয় এ যে, কি এক্ষুনি হয়েন যাবে, accident ফ্যাক্সিডেন্ট করে দেবো নি এখন দন্ডি লেগে যাবে, টাকা পয়সা দিতে হবে. তার লগে ভয় এ চালায় না. বুঝলে তার দোকানটো দেখে খুলেনি তখন একটু কিনতে পারলে কিনবো. কি বলিস? হ ঠিকই করেছি. লোকের চালাস না বুঝলি তো. আর দোকান টোকান খোল তখন হলে তখন কিনবি. আর তর~ কোন গাড়ি সব থেকে বেশি পছন্দ তোর মানে কোন নতুন ভেবে দেখেছি যে তোর জীবনে তোর ওই গাড়িটা লিবি এরকম কিছু. এবার গাড়ির তো সেরকম নাম জানি না দেইখা চেয়ে ভাল লাগে. তো এক তো সে আছে প্লাটিনা না কি বলে? তো ওই প্লাটিনা গাড়ি টাও ভালো লাগে. মানে তোর ওই কম দামের মধ্যে তার ভালো বলে লোকে. আরো কি কি সব আছে pulsar, Herohonda. ওইগুলোন আলাদা. ওইগুলা কিনতে পারবো না. তো পা~ এইগুলাই তর ওই প্লাটিনা গুলাই একট second hand গুলা কিনবো. কি বলিস ভালো হবে না? ওহা হবে তা পুরানো কিনবি না কিনলে নতুন ই কিনবি প্লাটিনা নাকি শুনেছি তো তেল মেলায় কম খায় প্লাটিনাই লিবি বুঝলি. নতুন ই লিস পুরানো লিস নি আর না হলে বেশি আবার তখন খরচা করতে হবে বুঝলি তো? তাই নাকি?

ও তাই করবো তাহলে. এখন দেখি কবে লিছি. তা তুই তো বলছিলিস তোর আব্বাকে গাড়ি কিনতে পারলি কি? তোর আব্বা বললে পরে কিনবো তা তুই আবার গাড়ি লিটি? তোর কি গাড়ির স্বপ্ন? আমি লিতাম মানে আমি তো ধর সব মোবাইলে দেখিবইআ video টিডিও ওই বড় গাড়ি গিলা. তো ওই গাড়িতে লিতে পারবো না. হ ঠিক আছে রাখলাম তাহলে পরে phone করিস বুঝলি.

ঠিক আছে ta-ta তাহলে.

ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন?